হয়তো সেই অটো রিক্সা টা তার। এবং তার পাশে আর একটা রা । তার পাশে একটি রাস্তা আছে এবং সেই রাস্তার পাশে ওএকটি অটো রিক্সা হুম -উম- হুম যাচ্ছে বলে দেখা যা--

ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি এটা একটা স্টেট ব্যাংক এর এ.টি.এম. যেটা একটা রাস্তার পাশে আছে।